সেই নৃত্যটি হচ্ছে একটি স্টেজ -এর মধ্যে এবং স্টেজ -এর ঠিক ব্যাক সাইড -এ শিব ঠাকুরের ছবি দেওয়া রয়েছে ।

এবং সে বিল্ডিং -টি অবস্থিত দক্ষিণ দিনাজপুরে থানা এবং পোস্ট অফিস মতিলাল ।

অনেক জামা কাপড় মানে শীতের জামা কাপড় সেখানে রাখা রয়েছে প্রত্যেকটি হ্যাংগার ঝুলিয়ে। কিছু মানুষ সেখানে জিনিসপত্র কেনা কাটি কর করতে এসেছে এবং জায়গাটিতে অনেক আলো দিয়ে সেই জায়গাটি পুরো সাজানো রয়েছে।

ছবিটি তোলা হয়েছে একটি ফ্যাক্টরি র মধ্যে এবং সেই ফ্যাক্টরি র মধ্যে--

হাইওয়ে র সাইড এ বড় বড় উচু ল্যাম্পপোস্ট রয়েছে।